দূরে আসমানও দেখা যাচ্চে ।

এখানে একটি দুকান দেখা যাচ্চে টাইলস -এর দুকান ভিতরে একজন ব্যক্তি বসে আসে চারিদিকে গ্লাস গ্লাস -এর দরজার মতো লাগানো আসে।

পাহাড়ের মতো বড়ো বড়ো পাতরের মতো দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে ঝর্না দেখা যাচ্ছে জল পরতেসে সাইনবোর্ড লাগানো আসে।

এটি দিয়ে গাড়ওয়াল দেওয়া আছে।

তার দিয়ে বেড়া দেহা যাইচ্চে।